এই ধরণের সুইমিং পুল সাধারণত একুয়াটিকা এবং নিকো পার্ক ইত্যাদি জায়গায় দেখা যেতে পারে।

এই ধরণের ব্যবস্থা সাধারণত নিকো পার্ক একুয়াটিকা সহ বিভিন্ন ধরণের বড়ো বড়ো পার্ক -এ দেখা যায় যেখানে মানুষ টিকিট কেটে এই ধরণের পরিবেশ আনন্দ উপভোগ করতে আসে।

এই ধরণের কেরানির দোকানে মানুষের সম্ভবত যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। চিপস থেকে শুরু করে আটা ময়দা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি।

তাদের পাখনাগুলোকে অনেক কাজে ব্যবহার করা হয় ডেকোরেশন -এর কাজ ছাড়া বিভিন্ন হাতের কাজে।